সুন্দর সবুজে ভরা এই যে এ-এই যে সুন্দর এই --

আর একটা ছেলে তাদের দিকে তাকিয়ে আছে চারপাশে যে গাছ গুলো আছে সুন্দর করে কেটে রেখেছে গাছ গুলোকে এবং দেখতে পাচ্ছি যে আমি তিনটা যে আছে চার পাঁচ টা গাছ লম্বা লম্বা আছে।

ক্রিম টিম ওয়াস টোয়াস এগুলো হয়তো বা পাওয়া যায় সেখানে কিন্তু লোক আমি এখানেদেখতে পাচ্ছি না কারণ লোক যদি থাকতো তার সামনে দিকে থাকত ভিতরের দিকে থাকত তাদেরকে--

আর তার দোকানের যে সামনে আমি দেখতে পাচ্ছি একটা বাইক আছে দুটো সাইকেল আছে আর দুটো লোক উম-ম উম তিনটে দুটো লোক দাঁড়িয়ে আছে এবং একটা লোক বসে আছে।

এটি এটি কিন্তু ছয় সাত তলা বিল্ডিং হবে। আর এই বিল্ডিঙের নীচে কিছুটা-আ -আ দোকান দেখতে পাচ্ছি আমি। দোকানের সামনে একটা ঠেলা গাড়ি দেখছি। এটা হয়তো কোন গরিব দুঃখী যে--